এই যেমন একটা দোকান অনেকগুলো কাপ রাখা আসে বিক্রি করতেসে.

তারপর অনেক একটা চেয়ার আছে মোবাইল দেখতেছি .

তার মধ্যে কিছু মানুষকে দেখতে পারতাছি .

তারমধ্যে বাইরে বেলুনগুলো লাগানো আসে বেলুনগুলো দেখতে পারতেছি .

এইটা মনে হয় একটা নদী নদীতেতো জল নেই।

আর পিছনে দেখতেছি পাহাড় আর অনেক কয়েকটা গাছ দেখতেছি.

ওইতো একটা রুমের ভিতরে একটা আলমারি আসে আলমারিটার উপরে একটা ব্যাগ আসে.

এইটা মনে হয় একটা রেস্টুরেন্ট রেস্টুনের ভেতরে দুইটা লোক আছে .

একটা বাড়ির ছাদে একটা এ এ_সি দেখতেসি.

আর দুইটা গাড়ি রাস্তার এইখানে আছে দেখতেসি.

আর টি.ভি. -র বক্স গুলো দেখতে পারতেসি।

আরও অনেকগুলো কার দেখতেছি .

আর একটা বাইক রাখা আছে বাইকটিকে দেখতে পারতেছি.

এখানে আমি একটা শপিং মল দেখতেছি.

তার মধ্যে কিছু মানুষ দেখতেছি.

আর বাচ্চাদের জামা ঝুলানো আছে জামা লোকগুলোকে দেখছে.

আর দোকানের সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে.

আর অনেক কয়টা গাড়িই দেখতেসি.

এইখানে আমি পেপার দেখতেসি।

আমাদের নোকিয়ার একটা ইস্টিকার দেয়া যাচ্ছে।

আর টেবিলে একটা প্যান্ট রাখা আছে প্যানটাকে দেখতেসি.

এখানে আমি একটা ব্যাংক দেখতে পারতেসি .

এইখানে আমি একটা রোড দেখতে পারতেসি.

আর একটা টিনের পিছনে একটা টিনের বেরা দেখতে পারতিসি ।

আর ওইখানে একটা সাইন বোর সাইন বোর্ডটাকে দেখতে পারতাসি।

তারমধ্যে ব্যাংকের ভেতরে কিছু মানুষ দেখা যাচ্ছে.

রুমের ভিতরে একটা ছবি আঁকা আছে ছবিটাকে দেখতে পারতেসি.

তারপরে এইখানে একটা হোটেলে একটা ফ্রিজ রাখা আসে।